বাক্স রাখা ইয়েলো কালার এর বাক্স রাখারেড কালার এর বাক্স রাখা আর একটা ব্লু কালার এর বাক্স রাখাআরো নানা ধরনের কালার এর বাক্স ।